আহ একটা গাড়ি victor নামে একটা গাড়ি আহ মানে কি bus আর কি ধাক্কা দিয়েছে এর ফলে তারা ঘটনা স্থলে মৃত্যু বরণ করেছে আর কি সেই ক্ষেত্রে আজকে দেখলাম ঢাকায় বিশাল বিক্ষোভ মিচিল news পত্রিকার এইটা দেখলাম আর কি উহ এখন কি অবস্থা ওখান কার উম যত টুক আমি শেষ খবর আহ মানে কি সর্বশেষ news এ দেখলাম আর কি যে চালক এবং তার helper কে আহ police গ্রেফতার করেছে এইটা অবশ্য ভালো একটা দিক কি বলেন? হ্যাঁ তা তো অবশ্যই আমাদের প্রশাসন আসলে যথেষ্ট সোচ্চার রাখছে সব কিছুতেই তারা এগিয়ে আছে এইটা খুব ভালো একটা দিক আমরা যখন কোনো বিপদে পড়ি প্রশাসন তার ব্যবস্থা ব্যবস্থা নিচ্ছে আর একটা সুযোগ আর একটা সুবিধা হয়েছে যে এখন triple nine আছে, এই triple nine এ phone করলে করলে যে কোনো সময়ে আহ আহ যদি কোনো সমস্যায় পড়ি তা হলে আমরা সেখান থেকে police এর মাধ্যমেই বা অন্য কোনো উপায় হোক আমরা সেখান থেকে অনেকটাই আশ্বস্ত হই যে না কোনো

হ্যাঁ ঐ রকম আর কি যে triple nine কিন্তু আমাদের অনেক উপকার আহ উপকার করতেছে, সে দিনের news new news এ মনে হয়ে পর ছিলাম news বা facebook এ পর ছিলাম যে এইরকম যে triple nine এ phone দিয়ে এক লোক যে কি জানো এইটা বলে আর মানে কি হয়েছে ছেলেরা যে গিয়া করে আরকি ফানুস উড়ায় নববর্ষর দিন ঠিক আছে যা triple nine এ phone করার ফলে আর মানে কি police সরাসরি ব্যবস্থা নিতে যার কারণে অনেকে ভয়ে আর ফানুস আর কেউ উড়ায়ে না ওটা ওটা কিন্তু অনেক একটা মানে অনেকি একটা আর কি risk একটা ব্যাপার কারন আমাদের মতন এত হ্যাঁ এইটা এই ফানুসে কারণ তো আমাদের metro rail তো যে দিন thirty first night ছিল সেই দিন তো ওই metro rail এ আপনার ঐই যে কার্যকারণ দু তিন ঘন্টা বন্ধ ছিল এই ফানুসের কারণ এ metro rail এর তারে মধ্যে গিয়ে ফানুস পরে ছিল তার কারণে train এর বিলম্ব বিলম্ব হয়ে ছিল দুই তিন ঘন্টা তা মানে তো এইটা একটা বিশাল ঘটনা হয়ে গেছিলো না সেই দিন না কি তো যায় হোক হ্যাঁ অনেক যাত্রীদের ও সমস্যা হয়েছিল হ্যাঁ national news ওরকম কিছু দেখছিলাম তবে ওটা না হয়ে মানে কি ফানুস তা আমাদের মতুন ছোট মানে কি country তার পরে ওত্তো জন্যে বহুল শহরে যেমন ঢাকায় এইগুলা না ওড়া ই উত্তম ঐগুলা যদি উড়ায়ে তা হলে তাহলে কিন্তু আমাদের ঐযে অল্প কোনো জায়গা যদি এইটা গত বছরে news paper এ দেখ দেখছিলাম যে কয়েকজন মারা ও গেছে এই যে ফানুসের অগ্নি কান্ডে হ্যাঁ, মারা যায় তো হঠাৎ করে কার গায়ে কে হ্যাঁ, আর কি বলবো দেশে যে পরিস্থিতি দুর্নীতি increase হইতেছে আন্তর্জাতিক অবস্থা আরো খারাপ আমাদের দেশে হ্যাঁ, আসলে আমাদের দেশে হ্যাঁ, যেমন আমাদের দেশে মধ্যে দিন কে দিন বাড়তেছে ঠিক আছে আমাদের মানে কি জীবন তা চলানো এখন নীতি মানে তা অনেক তা কঠিন হয়ে যাচ্ছে আর কি যারা বেকার যারা নিম্ন বিত্ত তাদের জন্য

চীনের খবর কি শুনেছেন যে নাকি করোনা বৃদ্ধি পাচ্ছে না না সেটা এখনো শুনি নি ভালো ভাবে আপনি কি জানেন সেই বিষয়ে হ্যাঁ চীনে তো daily হাজার হাজার লোক মারা যাচ্ছে, corona virus

হ্যাঁ আবার নতুন করে corona বৃদ্ধি পেয়েছে চিনে ওহ আমি তো আমি তো কিছুক্ষণ আগে মানে কিছুক্ষণ আগে বলতে মানে কি সকালের দিকে যে একবার news পড়লাম যে সেখানে দেখলাম যে

ওহ আসলে সংবাদ কি আমরা শুধু প্রতিদিন এই নিহতের সংখ্যায় শুনছি অনেক বেশি হ্যাঁ মানে কি খারাপ খবর বেশি আর কারণ কি হয়েছে জানেন যে যুক্ত রাষ্ট্রীয় মানে আমার যেহেতু মনে নেই state টা মনে নেই তবে এইটা los angeles বা এইরকম জাতীয় কিছু একটা হবে তো ঐইখানে যে নববর্ষ উদযাপনে সময়ে আর কি এক বন্দুক ধারী ওখানে আমি বুঝি না লোকরা সবার হাথে বন্দুক কেন

এক বন্দুক ধারী এক বন্দুক ধারী বা দশজনে মানুষ কে মে মানে কি গুলি করে spot dead আর কি যাকে বলে আমরা মানে কি ঘটনাস্থলে মৃত্যু হয়ে গেছে খুবই দুঃখজনক আল্লাহ তাদেরকে হ্যাঁ হ্যাঁ বলেন এইগুলা আসলে খুবই উদ্বেগের ব্যাপার এটা আসলে খুবই উদ্বেগের ব্যাপার

শিক্ষিকা কে হত্যা করেছে গুলি করে এই গুলু মানা যায় ও তালেই তো আর সেই দিন যুক্ত রাষ্ট্র শুনলাম যে ঘরের মানুষের হুটহাট করে মানুষের বাসায় আছে না কি গুলি করে চলে গেছে একা দুই বিত্তক দুই বিত্ররা মানুষের শুধু নিজে ঘরের মধ্যে এখন নিরাপত্তাহীনতা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে কি ঐরকম উন্নত country গুলু তে news গুলু যখন দেখি তখন মনে করি যে আমাদের দেশে অনেক শান্তিতে আছে যদিও বা দুর্নীতি মৃদাসমিতি তার মানে কি সব করলে আর কি সব হিসাব করলে দেখা যাচ্ছেই যে আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি আমরাও শান্তি তে আছি আর কি ওদের থেকে হ্যাঁ সেটাই আর হ্যাঁ কিন্তু কিন্তু আসলে যখন শুনি মানুষের মানুষের এইরকম আসলে এইরকম করেছে তা সব ফাঁকে তখন আসলে খুবই খারাপ লাগে শুনতে আর খেলা ধুলা খবর কি দেখা হয় খেলাধুলার খবর কি জানেন কিছু খেলা ধুলা তো মাঝে মাঝে পত্রিকা last page এ দেখি আবার সংবাদ পত্রে এর একদম শেষে দিকে দেয় তো

ওহ হ্যাঁ আমি তো দেখি সেদিন ওই যে PSG আর আলনায়াসের খেলা টা PSG আর আলনায়াসের অর্থাৎ রোনালদো versus মেসি নেইমার এরকম তো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এম বাপ্পু এম বাপ্পু তো PSG র

জিতছে কে জিতছে হচ্ছে আপনার PLC পাঁচ ছয় goal এ

PSG প্রথম দিয়ে ছিল নেইমারে পাস থেকে মেসি Goal দিয়ে ছিল প্রথম goal টা তার পরে আবার রোনালদো একটা penalty পেয়েছিল রোনালদো তা man of the match হয়ে ছিল রোনালদো দুই টা goal দিয়ে ছিল ওহ

ওহ তার মানে এইটা কোনো club মানে club এর পক্ষে বিপক্ষে খেলা মানে যে point table এ খেলা না না না এইটা শুধু একটা বন্ধুত্ব আর হয়েছে সৌদির সৌদি দুই তা club al naseer al hilal মনে হয়ে

উহ মানে friend সুজে আচ্ছা তা হলে তো আল নাসের কে কখনো মানে কি europe দিকে খেলতে পারবে আল নাসের না আল নাসের এর তো europe এর কোনো league সাথে খেলা হয়ে না খেলা ওদেরই club গুলোর মধ্যে

আ সব বুঝতে পারলাম আর কি মানে খেলা ধুলা অতটা দেখা হয় না খেলা ধুলা news গুলু তবে এমনি তাই আর কি মোটামোটি আফাজ একটা জিনিস শুনতে পারছেন যে morocco হচ্ছে না কি যে দুই হাজার দুই হাজার কত জানো তিহাত্তর সাল উর্জা উৎপাদন করতেছে সেই বিষয়ে কিছু জানেন না তো morocco তে শুনলাম morocco আর কিছু নানান আফ্রিকা দেশে এই উৎসব তা চলতাছে মানে এইটা তো একদম ভিন্ন ধাঁচের একটা news আর কি বলতে গেলে উহ এইটা আবার কি ভাবে সম্ভব দুই হাজার তিহাত্তর sorry দুই হাজার তিহাত্তর না মনে হয়ে ঊনত্রিশ সো তিহাত্তর সাল মানে কি ওরা এতো upgrade আল্লাহ আল্লাহ কি বলবো এ এই দের কি পাগল টাগল হয়ে গেছে না কি কি ভাবে বলবো news এ তো ওটাই দেখলাম আর কি, ওরকম কিছু একটা তবে বর্তমানে আমাদের ঢাকার ও তো হ্যাঁ বলেন তবে বর্তমানে news পত্রের এর মধ্যে কথা কি যে বলব আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে পরিমাণ মানে মুদ্রাস্ফীতি হচ্ছে আর কি দাম যে হারে বাড়তাছে কোন জিনিসের এটাতো অনেকটাই উত্তেজজনক আরকি কিন্তু আমাদের news পত্র news মাধ্যম বা সংবাদ মাধ্যম সে বিষয়ে কিন্তু অতটা মানে কি ইয়ে দেখাচ্ছেন আর কি

হে তাও নিবে না নিবে কি ভাবে কারণ তাদের তারা তো ঐই বড় বড় company থেকে advertisment পায়ে বিজ্ঞাপন পায় এখন যদি তারা ওই ওদের বিরুদ্ধে কথা বলে তাহলে দেখা যাবে যে ওই news পত্রে ওড়া আর কখনো বিজ্ঞাপন দিবে না কখনো আর advertisment দিবে না ঠিক আছে না তখন তো ওদের আরও লোকসান হয়ে যাবে news পত্র গুলো আসলে সবাই শুধু মানে company তা দেখে তারপরে আপনার সরকার সরকারের টা দেখে কিন্তু সাধারণ হ্যাঁ তাই আর কি জনগণ কি সারাদিন আরকি news খুললে আর কি দুনিয়ার আঃ দুনিয়ার যত সমস্যা দুনিয়ার যত ইয়ে মানে একটা ভালো news বিপরীতে minimum দশটা কি পনেরোটা খারাপ news থাকছে মানে কি এমন হয়েগেছে বর্তমানে হ্যাঁ এই আমি একটি জিনিস দেখলাম একটু আগে আমাকে আমাদের দেশে নাকি চব্বিশ ঘন্টায় এগারোজনের বারোজনের করোনা

কেউ মারা যায় নি কিন্তু হ্যাঁ তা হলে প্রকোপ তা আবার শুরু হয়ে গেছে শীত কালে শীতকাল তো শেষ almost হ্যাঁ হ্যাঁ আসলে বাইরও হয়ত বা আছে যাদের পরীক্ষণ হয়ে না তাই বারো জন নষ্ট হয়েছে বারো জন্যে মধ্যে এগারো জন সনাক্ত হয়েছে বারো জন কে test করানো হয়েছে

না বর্তমান তবে আমার আমার মনে হয় কি বাংলাদেশের মানুষের যথেষ্ট পরিমাণে immunity system অনেকটা মানে কি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা শক্তিশালী যে করোনা অত বেশি আমাদের effect করতে পারে না আর কি বলতে গেলে অন্ততঃ গ্রাম অঞ্চলে

আমাদের অত পরিমান কর্মসংস্থান লাগার নাই ঠিক আছে আমাদের দক্ষ শ্রমিক দরকার কিন্তু আমাদের আছে হলো graduate বেকার উম graduate বেকার graduate করে অনেক ই রিকশা চালায়ে আমাদের দেশে এই গুলু basically নিজের একটা দক্ষতা অর্জন করতে না পারলে আর কি যেমন হয়ে আর কি এখনো হ্যাঁ সব জায়গা তো আগে মতুন তো আর নেই যে আপনি যে degree pass honours pass masters pass করলে আর সাথে সাথে আপনার চাকরি হয়ে গেলো আর আর এখন তো দেখেন মানে পত্রিকার পিছনেই দেখছেন যে হাজার হাজার চাকরি news কিন্তু কোনো চাকরি নেই কেউ চাকরি পায়ে না news এর অভাব নেই হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তো আপনি তালে আরও এক দিন কথা হবে আপনি ভালো থাকেন আচ্ছা আচ্ছা সমস্যা নেই আর এক দিন আর কি বসি আর এক দিন কথা হবে আপনার সাথে আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ

হ্যাঁ ওইটা ওরকম ই তৈরী করা হয়েছে যেহেতু আপনার কাছে compose দেওয়া হয়েছে না? যে আপনি বলছেন যে গুঁড়োর মতন আছে আহ কাঠের গুঁড়োর মতন। ওইটা যেনো বাইরে না বের হয়ে চলে যায় জলের সাথে তাই জন্য ওইটা দেওয়া হয়েছে।

হ্যাঁ হ্যাঁ নিতে পারেন একদম নিশ্চিন্তে। না দশ দিনে হবেনা, দশ দিনে হবেনা পনেরো দিন থেকে কুঁড়ি দিন লাগবে। দশ দিনে আপনার বার হয়ে যাবে পাতা দেখা যাবে কিন্তু খাওয়ার জন্য মানে average একটা time থাকেনা? ঐ time টা পনেরো দিন।

হ্যাঁ নিচেতো একটু সেবা করতে হবে নাহলে তো জলটা ভিতরে পরে যাবে ওটা ওটা ওর মধ্যে কি নেই আগে থেকে?

হ্যাঁ তাহলে তাহলে তো তাহলে ওরকম করে দিন

হুম। ঐটা লাগানোর পরে আপনারটা যে উহ আহ কঠ~ কাঠের পর~ এর মত দেওয়া রয়েছে জালি দেওয়া রয়েছে ঐসব দেওয়া রয়েছে তো? ঐটাকেও

কারন আগে যদি কিছু দিয়ে দেবেন না ওটা হবেনাতো মাটি তো আগে তৈরী করতে হবে। একদিন ওকে ছেড়ে দিবেন ওরকম করে অল্প জল দেওয়ার পরে তারপর next day এর মধ্যে আপনি ওর মধ্যে টা পুড়ে দিবেন দেখবেন দুদিনের মধ্যে ওটা ready মানে বার হয়ে যাবে তারপরে শুধু জল দেবেন। হুম জল দেবেন আর হ্যাঁ জল দেবেন আর time to time দেবেন আর দেখবেন যে এর মধ্যে কোনো মানে

কিন্তু কারন যদি আটটা পাতা হত ধরা যায় তাহলে আপনার পুরো পুরো বাগানটা

আহ কাঠের গুড়োটা আপনি হাল্কা জল দিয়ে রাখবেন করান ওটা খুলে যায়তো অল্প যায়গার মধ্যে কমবেশি তাহলে ঐটা বাকিটা ফেটে যাবে। জী ওকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবেন। যেহেতু ওটা ফুলে যায়, ফুলে যাওয়ার পরে আপনি ঐটাকে দিয়ে দিতে পারেন ওর মধ্যে বা continar মধ্যে।

প্রথমদিন ঐটাকে shed এ রাখতে হবে আর তারপরে ঐটাকে ধুপে রাখতে হবে।

ধানের জন্যে একদম easy আছে ওতো খাটনি নেই। ঠিক আছে? কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কিন্তু ওর মধ্যে একটা মানে দু তিনটা জিনিস থাকে আহ দেখতে হবে যে first হয়ে যাচ্ছে যে আপনাকে আপনার যে এই ইয়ে আছে জমিন আছে, ওর মধ্যে জলের অভাব যেনো না হয়। জলের একটু অভাব হলে কিন্তু ধানটা হবে না। এটা হয়ে গেছে main condition । তারপরে আপনাকে আহ যেখানে আপনি ধানের চাষ করবেন ওর ঐ জায়গাটা একদম গিলা করতে হবে গিলা, একদম গিলা মানে ওর মধ্যে আহ কি বলে যদি কেউ চলে তো ওর মধ্যে ফেসে যাবে। মানে গাড়ে যদি আপনি পা দেবেন তো, পা টা ডুবে যাবে এরকম।

না হলে দেশী নিতে চান তাহলে দেশী নিবেন। ঠিক আছে? আপনি অল্প খানেক land এ জায়গাতে আপনি ঐটাকে spread করে ছিটিয়ে ছেড়ে দেবেন। ঠিক আছে উপরে একটু খড় দিয়ে দেবেন, যেহেতু আহ কি বলে ঐটা পাখিগুলো না খেয়ে চলে যায়। তারপরে এক দুদিনের মধ্যে যখন ওর পাতাটা বার হবে, আপনি খড়টা সরিয়ে দিতে পারেন। তারপরে ওহ ওইটাকে হুম হুম ঐ ঐটাকে আপনাকে রাখতে হবে তো minimum minimum আপনাকে রাখতে হবে পনেরো থেকে কুড়ি দিন। আর ঐ যদি ঐ সময় পর্যন্ত যদি তৈরী না হয় তাহলে ত্রিশ মানে কুড়ি থেকে ত্রিশ দিন। এতোদিনে ঐটা অরূপ আহ যে nursery আছে ঐটা ready হয়ে যায় ঠিক আছে ত্রিশ দিনের মধ্যে। আহ max to max time লাগে চল্লিশ দিন, ওর মধ্যে সবাই ready হয়ে যায় nursery টা। হ্যাঁ তো ওখান থেকে nursery টা তুলে তারপরে আপনাকে আপনার যে আহ জমিন আছে জমিতে লাগাতে হবে। হাত দিয়ে পুতো বা machine পুতো কিন্তু পুততে হবে। ঠিক আছে? তারপরে ওখান থেকে ninety days লাগবে, নব্বই দিনের মধ্যে ওইটা বড় হয়ে যাবে। পানি কি হ্যাঁ কিন্তু মধ্যেখানে মধ্যেখানে আপনাকে ঔষুধ দিতে হবে। হ্যাঁ ঔষুধ দিতে হবে ঔষধ, ইউরিয়া নিতে হবে। জল জল তো ওর মধ্যে থাকবেই বললাম তো, ধানের ক্ষেতে আপনার জল হবারই উচিত। জল যেন একদিনে কম না হয়। জল থাকবেই twenty four seven যতদিন ধানটা ব~ বড় হচ্ছেনা, ততদিন পর্যন্ত ওকে জল পুরো ভরে রাখতে হবে। ঠিক আছে? ভরে রাখতে হবে জল এক জনেও অর্ধেক ডুবে থাকে।

হ্যাঁ ঐটাই তো। হ্যাঁ বেশি ঝামেলা নেই কিন্তু হ্যাঁ অল্প ঝামেলা আছে। আহ সেটা হয়ে গেছে আপনাকে জানতে হবে কখনো কখনো ওর nursery টা ready হয়ে যায় আর কখন ঐটাকে আহ এটা পুততে হবে, কখন কতদিন জল ভরে রাখতে হবে, কতদিনের পরে জলটা বন্ধ করে দিতে হবে, মাটিটা কিরকম রাখতে হবে? এই এ তিনটা জিনিস মনে রাখতে হবে। তারপরে আপনি ভালো চাষ করতে পারবেন।

স্বামী বিবেকানন্দ হম হম স্বামী বিবেকানন্দ হচ্ছে বারোই ফেব্রুয়ারী আঠেরোশো হম তেষট্টি হম খ্রিস্টাব্দে হম কোলকাতা হম কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন উনি স্বামী বিবেকানন্দ এর বাবা হম ছিলেন বিশ্বনাথ দত্ত এবং মা ছিলেন মা এর নাম ছিল ভুবেনেশ্বরী দেবী এবং স্বামী বিবেকানন্দ ছোট বেলায় নাম ছিলো নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ একজন মহান দার্শনিক ছিলেন হম তার সম্বন্ধে তার সম্বন্ধে সবাই ছোট থেকেই সবাই জানেন তিনি একজন বড়